কার্টুনগুলো তিনটি জায়গায় রাখা রয়েছে।

ওপরে খোলা আকাশ দেখা যাচ্ছে

ফটোটিতে একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিংটি ছয় তালার ।

ফোটোটিতে বেশ কিছু বাঁশ দিয়ে তৈরি আসবাবপত্র দেখা যাচ্ছে।

ফটোটিতে একটি রুম দেখতে পাওয়া যাচ্ছে।

মন্দিরের ওপরে লেখা রয়েছে মহামায়া মাতৃমন্দির।

সার্ভিস সেন্টারের এর যে বড় ব্যানারটা সে ব্যানারের ওপরের দিকে লেখা রয়েছে সন্দ্বীপ হিরো সার্ভিস ।